আর এখানে কিছু সবুজ ঘাসপালা এবং কিছু বড়বড় গাছও এখানে দেখা যাচ্ছে।

সেই মূর্তিটি পুরোটি সাদা রংয়ের আর তার আশে পাশে বাগান রয়েছে প্রচুর হলুদ অরেঞ্জ এসব রঙের গাছপালা রয়েছে ফুল রয়েছে।

আর সেই জায়গাগুলি ভালো করে ইট দিয়ে --

এখানে একটি বিশাল ইলেকট্রিকস নামে একটি দোকানকে দেখা যাচ্ছে তার নিচের তলায় --

দোকানের শাটার আর্ধেক বন্দ আর্ধেক খোলা অবস্থায় রয়েছে তার পেছনেও দুটি দোকান দেখা যাচ্ছে আর একটি দোকান খোলা রয়েছে সেখানে একটি লোক ও রয়েছে।

ছেলেদের দেখা যাচ্ছে যারা নিজেদের মতন খেলা করছে আর মাথার উপরে নীল আকাশ দেখা যাচ্ছে।

খোলা মাঠ মাঝে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তার সামনেই একটি খুব বড় গাছ রয়েছে আর পেছনে একটি ল্যাম্প পোস্ট ও দেখা যা --

কিছু সারি সারি দেওয়া ছোট ছোট গাছপালা রয়েছে আর পেছন দিকে একটি বড় দোকানের মতন জায়গা রয়েছে।

যেটা খোলা রয়েছে সেখানে কিছু লোক ভেতরের দিকে ঢুকছে হেটে আবার একটি স্কুটি তে করেও লোক সেখানে ঢুকতে দেখা যাচ্ছে।

গাছও রয়েছে আর এখানে কুলোয় করে প্রচুর জিনিস নিয়ে পুজো দেওয়া হচ্ছে।

কিছু ব্যাগ সেখানে দেখা যাচ্ছে আবার পাশেও একটি শাটার তোলা রয়েছে।

ডোর -টির নিচেও কিছু টবে গাছ ঝোলানো রয়েছে আর আশেপাশে প্রচুর বড় ছোট গাছপালা রয়েছে।

পেছন দিকেও বিল্ডিং টির প্রচুর জানলা আর সামনে একটি ছাদের মতন জায়গা আর একটি দরজাও দেখা যাচ্ছে।

মাঝের দরজায় ভেতরে তিনটি ঠাকুর রয়েছে এবং সেগুলি--

সামনে কিছু গেন্দা ফুলের মালা দিয়ে দরজাটিকে ডেকোরেশন করা হয়েছে আর আশে পাশে --

এখানে একটি প্লেট দেখা যাচ্ছে যেটি সাদা নীলে ডোরা কাটা কাটা দাগ করা রয়েছে।

একটা প্লেন জায়গা করা রয়েছে যেখানে একটি মোটর র লাগানো রয়েছে আর আশেপাশে কিছু বাইক স্ট্যান্ড করা রয়েছে আর --

এখানে একটি প্যান্ডেলের ভেতরে দৃশ্যকে দেখানো হয়েছে যেখানে --

এখানে একটি বাড়ি দেখা যাচ্ছে আর সামনে একটি এ_টি_এম দেখা যাচ্ছে এ_টি_এম টি --

কিছু কিছু বিস্কুট চানাচুর তারপরে কিছু বাদাম এরকম জিনিস রয়েছে।

একটি লোক সেখানে হাঁড়ির ঢাকা খুলে কিছু একটি দেখছে।

এখানে একটি নদী দেখা যাচ্ছে যার সামনে একটি কুমির রয়েছে আর আশে পাশে কিছু --

তার পাশেই দুটি এয়ার কন্ডিশনার দেখা যাচ্ছে আর একটি--

একটি জানলা তে পর্দা দেওয়া রয়েছে আর সামনে একটি বড় দরজা রয়েছে।

যেখানে ভেতর দিকে একটি জায়গায় প্রচু-উর পাখি রয়েছে ছোট ছোট--

একটি ছেলে বসে প্রচুর ফুল তৈরি করছে এখানে সামনে কিছু সাদা হলুদ লাল ফুল --

কিছু মানুষ সেখানে রয়েছে আর সামনে দোকানে একটি বালতি রাখা রয়েছে আর মানুষটির পাশেও আরেকজন বসে রয়ে --

এখানে একটি বিয়ে বাড়ির বাইরের ডেকোরেশন কে --